ছবিটিতে দেখা যাচ্ছে একটি এস_বি_আই ব্যাংকের লোগো ।

ঝর্নার দুপাশে আছে অনেকগুলো ছোট এবং বড় গাছ।

তার সামনে হন্ডার লোগোও দেওয়া আছে।

ফটোটিতে একটি স্মার্ট ক্লাসরুম দেখা যাচ্ছে।

বিল্ডিংটার উপরের তলায় আছেন একজন মহিলা দাঁড়িয়ে এবং বিল্ডিংটির ঠিক নীচে দুটি টুক টুক দাঁড়িয়ে আছে।

ছবিটি হলু কোন একটি কাপড়ের দোকানের।

এবং বিল্ডিংয়ের একপাশেই আছে একটি বড় গাছ।

ছবিটিতে মূলত কয়েকটি দোকান দেখানো হচ্ছে ।

যেমন- চিপস্ চকলেট ব্রাশ কোলগেট কোকাকোলা এবং অন্যান্য অনেক জিনিস।

প্রত্যেকটা পিলারেই লেখা আছে সার্ভো ।

এবং কয়েকটি গাড়ি পেট্রোল নিতে দাঁড়িয়ে থাকতেও দেখা যাচ্ছে।

রাস্তার এপাশ থেকে কয়েকটা গাছগাছালিও দেখা যাচ্ছে।

ক্লাস রুমে থাকা বেঞ্চগুলো হলো বাদামের কালারের।

এবং ওখানে বাজার দেখা যাচ্ছে।